তো তুই এক কাজ কর যেটা আমাদের রামপুর হাটের হাট আছে না রামপুর হাটের হাটে নিয়ে চলে আসলে তোর বেশি ভালো হবে এখন

তো তেমন কোনো যদি যোগাযোগ থাকে যে না এরা নিয়ে যায় বা কেউ ওদিকেও ধর করে। তাহলে সেরকম হলে তাহলে আমাকে জানা তাহলে আমি সেই ভাবে হিসাবে মানে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

তো সেই হিসাবে ধর আমার একটু মানে এতটা profit হবে না তো আমি চাইছি যে আমার কাছ থেকে ওরা মাল নিয়ে চলে যাবে আমি direct আমার farm থেকে মাল আহ supply করে দেবো ব্যাস।

দোকান না ওইখান থেকে ধর তোর গাছ থেকেই তুলে নেবে তাহলে এইখান থেকে আমি ধর লোক পাঠিয়ে দেবো যে বলবো এইখানে তাহলে আমার একটা বন্ধু থাকে বন্ধুর তাহলে তোর বলবো এমনিতে তো বাগানের চাষ তো ওইখানে গেলে তাহলে তোমরা একটু কম দামে পেয়ে যাবে কিংবা তোমরা তাহলে তোমার ওখানে profit টাও বেশ পার হবে মানে ওখান থেকে যদি কিনে এনে যদি এখানে তোমরা দামে একটুকু বেচতে পারবে তাহলে, তাহলে তোমাদেরও profit হবে ওরও profit হবে। তাহলে সে রকম করে আমি তাহলে বলে দেবো তাহলে ওরা তাহলে ওখান থেকেই তোর কাছ থেকেই নিয়ে আসবে।

ঠিক আছে শুধু আসতে হবে ওদেরকে ঠিক আছে আমি কিন্তু যাবো না ঠিক আছে। ওই আশা যাওয়া ওই যেটুকু খরচা লাগে ব্যাস বাকি আর আর ধর বেশি দূরও না বাজার থেকে সেহেতু আর এই ধর কেউ যদি নেয় তো একটু তো আর মাল নেবে না কারণ যদি ধর তারাপীঠ থেকে আসে তো একটু তো মালের জন্য ওরা আসবে না তো সেহেতু আর যদি বলিস যে delivery করতে তাহলে গাড়ি আহ গাড়ির charge টা মানে ফুলের টাকা plus গাড়ির charge টা লাগবে। ঠিক আছে তো সব কিছু বলেইদিস ওদেরকে বলে দিয়ে পাঠাস ঠিক আছে যাতে মানে মানে পরে যাতে তোকেও কথা না শুনতে হয় আর যাতে আমাদেরকেও কথা না শুনতে হয় তোর সে সব দিক আহ মাথায় রেখেই তুই ওদেরকে সব বলে পাঠাস ঠিক আছে। হ্যাঁ তো আমি কি বলছিলাম ফুল চাষটা যখন করেছিস তখন মানে পুরো, পুরো মানে ফুলের যে জায়গাটা তোর বাগানটা কিনেছিস ওই জায়গাটা তোর পুরো তো ঘেরে ঘুরে তুই দিয়েছিস না তো আবার

তখন দেখিস আবার ঢুকে গেলে তো আবার নষ্ট করে দেবে তখন দেখিস আবার ঘেরে ঘুরে দিস। হ্যাঁ সে চিন্তা নেই আমি যখন জায়গা কিনেছি তা আমি মানে জায়গাটা ধর মানে কিনবো যেহেতু সেহেতু ওকে আমি বলে রেখেছি ও বলেছে ঠিক আছে কোনো ব্যাপার নেই তুমি আহ যা করার করো জায়গাতে আমি আসি এসে পরে তাহলে তোমাকে লিখে দেবো। আমি বলি ঠিক আছে তো আমি সেই অনুযায়ী ধর আহ মানে বাঁশ কেটে বাঁশের barricade করে মানে কাছাকাছি যাতে barricade করেছি যাতে ধর মানে ছোটো ছোটো ছাগলও ঢুকতে না পারে।

আহ ছোটোখাটো জিনিসও যাতে নাও ঢুকতে পারে। ঠিক আছে তাই জন্য মানে ওই পুরো বাঁশ দিয়ে ঘন বাঁশ দিয়ে বিশাল এবার একটু তো area না যে তোর ঢালাই দিয়ে দেবো বা ধর পাঁচিল তুলে দেবো। বিশাল area

সেই গুলকেই মানে লাগিয়েছি ঠিক আছে আর আহ ধর ওই

Foot মতো লম্বা করেছি মানে লম্বাতে ঠিক আছে তো সে দিক থেকে দেখতে গেলে ধর দিকই save হচ্ছে আমার হম তো এই আর কি সব চলে যাচ্ছে হ্যাঁ আর আহ যে, যে লোক গুলোকে লাগিয়েছি তারাও ধর মানে ভালো কাজ করছে হ্যাঁ দিনে অনেক দূর অবধি টেনে দিচ্ছে ঠিক আছে আর বাঁশ তো ধর বাঁশ কাটতে পুরোপুরি একদিন time লেগেছিল। তারপরে ধর ওগুলোকে ছিলতে এ করতে~ তারপরে ধর জায়গা খুঁড়তে একদিন time লাগলো। আর একদিন time লেগেছে তোর ওই এ করতে কি বলে সব finishing গুলো করতে এবার তারপরে net টা আমি order দিয়েছি। Net টা অনেক বড়ো net যেহেতু সেহেতু আনতে time লাগবে বলেছে তো সেই জন্যে net টাই order দিয়েছি। বাকি এমনি তো সব হয়ে গেছে এবার যদি ও আসবে যেদিন সেদিন এসে ও দেখে নেবে। দেখে নিয়ে ও যা মানে যেটা বলেছে ওর দামটা সেটা আমি ওকে দিয়ে দেবো। নিয়ে ও আমাকে জায়গাটা লিখে দেবে যেদিন জায়গাটা লিখে দেবে তার পরের দিন থেকেই মানে বীজ পুঁতে দেবো ঠিক আছে কিনে এনে আহ আচ্ছা বীজ ভালো বীজ কোথায় পাওয়া যাবে বলতো গাঁদার? ভালো বীজ বলতে তোর ধর, বীজ বলতে তোর ধর আমাদের এদিক থেকেই নিয়ে যাওয়াটাই বেশি ভালো কারণ দেখ চাষটা ধর তোর এইদিকে কিংবা ধর এইদিকে না নিলে তোর বীজটা সবচেয়ে বেশি ভালো হবে তোর দেখবি তোদের ওই দিকেই পাওয়া যায় মানে তোদের ওই দিকেই যেতে দেখবি সেই তোর কে বলে নামটা মুর্শিদাবাদ? এতদূর না গিয়ে আহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মুর্শিদাবাদের ওইদিকে তোর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 যাতে ধর আহ মানে যে যেটা demand করবে সে সেটা যাতে পেতে পারে আর সবই quantity plus আহ একই রাখবো ঠিক আছে। তারপরে লাল যেটা বলছি রক্ত জবা ওটা একটু কম পরিমান করবো। কারণ ওটার demand অতটা না যত থাকবে সব ওই orange এর যে আছে ওটা, ওটা থাকবে demand টা তো সেই অনুযায়ী করবো হ্যাঁ আর আর কি চলবে ওমনি করে এবার দেখি আগে যতদিন না লোকটা আসছে ততদিন তো কিছু বলাও যেতে পারে না না কারণ ধর ওর জমি ও এসে সিদ্ধান্ত পাল্টাতেও পারে। এবার ও যদি পাল্টে দেয় তাহলে আর কিছু করার নেই আমার যে invest টা করেছি এতক্ষন অবধি বা এতদূর অবধি সেটায় শুধু মাটি চলে যাবে ব্যাস আর কি।

সেটা তোকে ধর আমি তাহলে phone করে বলে দেবো। আহ তাহলে কিংবা তুই যদি না আসিস কাউকে গিয়ে তুই বলিস যে নিয়ে আসতে তাহলে তুই আমার ঠিকানাটা দিবি আমার কাছ থেকে চলে আসবে ও তখন আমি এদিক থেকে ওকে তাহলে নিয়ে চলে যাবো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

এবার দেখ আমি যদি না যাই তখন ধর ও ওকে তো ওরা চেনে না এবার আমি ধর চিনি ঠিক আছে এবার আমি যদি তাহলে তাহলে একটুকু সুবিধা হবে তোর মানে ভালো মালটাও পাবি আবার others তোর দাম খরচটাও বেশ তোর কমে যাবে আবার ধর যদি আমি না যাই তো তখন তো তোর কাছ থেকে তো দামটা তাহলে একটুকু বেশি নিয়ে নেবে। হ্যাঁ সে তো নেবেই কারণ ধর অচেনা ব্যাক্তির কাছে তো ধর দামটা বেশি নেবেই। সেহেতু না তোকে যেতেই হবে কারণ তুই, তুই যা ওইদিকটা একটু দেখ আমার কারণ আমার এইদিকে ধর আহ একদিক তো না আমাকে এদিকে যে দিকে দিকে চার দিকে হচ্ছে তারপরে একটা আবার নতুন ধর farming খুলছি। তো সেই জন্য ব্যাপারটা আছে তো তুই তো ধর এই ফুল টুল এর ব্যাপারের বেশি জানিস আর আমার দেখ অতটা জ্ঞান ও নেই ফুলের ব্যাপারে

তবে একটা কাজ করিস varieties আহ color এর ফুল আনিস যদি ধর মানে চাষটা বড়ো হয় আর জায়গার অভাব নেই যেহেতু সেহেতু ধর গাঁদা তো ধর এক percent গোটাই চাষ করে দেবো ঠিক আছে but তা ছাড়াও যে ফুল গুলো থাকে যেগুলো ধর মানে profit বালা ফুল যেগুলো ধর দাম বেশি যেমন ধর গোলাপ ঠিক আছে।

এই গুলো এই সব জিনিস গুলো নিয়ে আসবি ঠিক আছে। ঠিক আছে এবার দেখ তুই গোলাপ যখন বলছিস তা গোলাপের মানে তোর profit টা সব চেয়ে দেখা গেলো সব চেয়ে বেশি এখন মানে তোর এই session টাতে বেশি। মানে যেহেতু তোর ধর এখনকার দিনটাতে তোর গোলাপ ফুল কোনো বিয়ে কাজে বল এতে বল সব গাড়িতে কিংবা এতে প্রচুর মানে তোর সাজানো হিসাবে লাগে ঠিক আছে। তো তোর তাহলে গোলাপ ফুলে যখন বলছিস তো তাহলে গোলাপ ফুলের চারাটা তাহলে বেশ আমি মোটামুটি তাহলে তোর বেশ তোর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 না না না গোলাপটা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 ঠিক আছে একটু minimum আনিস যাতে ধর মানে loss না হয় ব্যাপারটা। হ্যাঁ সেটাই তো best আমাদের মাটিতে তো গোলাপটা হয় ভালো কিন্তু তোদের ওইদিকটা মাটি তো সেরকম না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

মানে ধর আমি তোকে ধর দেবো ঠিক আছে আমি তো গোলাপ ফুলের চাষটা আমিও করবো ভাবছিলাম। মানে আমাদের মাটিটা যেহেতু এদিকটা মাটিটা একটুকু বেশ ভালো ঠিক আছে। তো গোলাপ চাষটাও বেশ ভালো হবে।

হম চেষ্টা কেন ভাই একবার লাগিয়ে দেখ না। তুই বলছিস তোর মাটি যখন ভালো ঠিক আছে সেই হিসাবে তুই মানে একবার risk নিতে পারিস ঠিক আছে আর Risk নিবি বলতে কি বেশি তো আনবি না ঠিক আছে একটা quantity হিসাবে আনবি তো সেই অনুযায়ী আনতে পারিস এনে একবার দেখ যে কি হচ্ছে না হচ্ছে তখন তখন যদি ধর দেখে তোর মনে হয় যে না চাষ ভালো হচ্ছে বা জিনিস গুলো ভালো হ্যাঁ তখন, তখন বেশি করে নিয়ে আসবি আর যদি দেখিস যে না এদিকে চাষ হচ্ছে না তাহলে তখন মানে মাটির ব্যবস্থা করতে হবে তখন একটু আলাদা risk নিতে হবে ঠিক আছে। হ্যাঁ মানে ফুল মানে বলছিস তো মানে ফুল গাছ লাগালে কিন্তু একটুকু মানে খাটতে হয় ঠিক আছে। সেখানে তুই ধর ফুল গাছ তুই যতটা জমি নিবি তটা কিন্তু লোক রাখবি মানে লোক সেখানে তোর ফুলের হবে কিন্তু হ্যাঁ হম হম লোক তো রাখতেই হবে ঠিক আছে কারণ ধর আহ কিছু একটা maintain করতে গেলে তো ধরে আমি তো ধর অত দিকে আর মাথা দিতে পারবো না কারণ ধর আমার শুধু ফুল গাছ নিয়ে পরে থাকলে হবে না যেহেতু সেহেতু আলো আঁধার জিনিস গুলো আছে ও গুলোকেও দেখতে হবে ঠিক আছে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

হচ্ছে না যদি যত্ন নিবি ততটাই তোর তাহলে তোর ফলনটা বেশ ভালোই আসবে কিংবা ফুলটা বাগানটা দেখতে অতি সুন্দর লাগবে দেখতে খুব

একটা করে ব্যবসা বাড়াতে হবে একদিকে তো থাকলে হবে না তার সাথে। তো সেই অনুযায়ী আমি ভাবলাম যে দেখি এটা করি হ্যাঁ আর তুই তো ধর এমনি তো ধর এর ব্যাপারে জ্ঞান আছে তোর সেহেতু তোকেই তাই জন্যে বললাম

তাহলে ধর ওখান থেকে যেতে মানে একটুকু time লাগবে তো আর ধর মুর্শিদাবাদ দিয়ে ধর এইদিক থেকে গেলে মানে ধর সব সময় ধর ট্রেন পাওয়া যায় না ঠিক আছে। তার জন্য তোর আগে গিয়ে আমাকে মানে ট্রেনের ticket কাটতে হবে। তো ট্রেনের ticket কাটার পরেও মানে ধর দাঁড়িয়ে থাকতে হবে কেন না মুর্শিদাবাদ ট্রেন আমাদের একটাই এদিক থেকে যায়। তো তখন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

ট্রেনের ব্যাপার আছে কারণ ট্রেনে গেলে আমি মানছি যে ওগুলো আনতে হবে ঠিক আছে but আমি যদি একটা ধর ওই মারুতি type এর বড়ো সেই মাল বোয়া গাড়ি গুলো করে দিই তাহলে কি বলতো তুই জিনিসটাকে নিয়ে আসতেও পারবি ঠিক আছে।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 আছে না নেই তাও দেখতে হবে তারপর যদি না থাকে তখন আবার তোকে বাসের ব্যবস্থা করতে হবে। বা গাড়ির ব্যবস্থা করতে হবে জিনিস গুলো আনতে হবে প্রচুর খাটনি হয়ে যাবে তোর। তো আমি চাই না অতটা খাটনি হোক

তাহলে সেই অনুযায়ী দেখিবি যে যে কোনো অসুবিধা যাতে না হয়। হ্যাঁ আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে একটা phone করিস ঠিক আছে। আমার, আমার phone সব সময় খোলা থাকবে ঠিক আছে আর ব্যাপারটা তুই একটু manage করেনি যে যাতে কোনো মানে কেউ যাতে কোনো কিছু না বলে আর যদি police বল others দিক থেকে বল যদি কোনো problem হয় তো তাহলে আমাকে তখন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 ঠিক আছে তুই গাড়ি ভাড়াটা তাহলে করে দিস তাহলে আমাকে তাহলে এদিক থেকে তাহলে ট্রেন আমি অতটা দেখবো না। তাহলে ঠিক time হিসাবে পাঠিয়ে দিবি তাহলে আমার এখান থেকে তাহলে দুজনে তাহলে গাড়ি করে চলে যাবো। ওইখানে তখন পুরো তাহলে তোর ওইদিকে হিসাব পাতি বুঝে নেবে আর কতটা কি নেবো সেটা নিয়ে দিয়ে তাহলে আমি এই গাড়িতে load করে নিয়ে এসে তাহলে চলে আসবো। হম হম হম ওটাই ওটাই গাড়ি আমি তাহলে গাড়িটাই করে দেবো কারণ গাড়িটা করা best হবে। হ্যাঁ আর ধর আমার একটা বন্ধুর যেহেতু গাড়ি আছে সেহেতু ধর তোর কোনো অসুবিধা হবে না ঠিক আছে মানে ওকে বলে দেবো তাহলে ও ঠিক time এ তোকে নিয়ে চলে যাবে। আবার ধর রাত হয়ে গেলেও কোনো problem নেই হ্যাঁ যেহেতু আমার বন্ধু সেহেতু টাকাটা অতটা নেবে না বলেছে আর ও যা ধর per day যা income করে সেই হিসাবে ওকে টাকাটা দিয়ে দেবো ঠিক আছে। তো সেদিন থেকে আমার কোনো চাপ নেই তাই জন্য তোকে বললাম যে bike নিয়ে যা কারণ ধর bike এই bike নিয়ে sorry sorry sorry আমি তোকে বললাম যে ই নিয়ে যা গাড়ি নিয়ে যা কারণ ধর কি বলতো যে গাড়ি নিয়ে গেলে বা ধর আহ গেলে ধর তোকে তোর সুবিধা বললাম যে কত কিছু সুবিধা আছে আর ট্রেনে গেলে তো তার প্রচুর অসুবিধা আছে তো তাই জন্য আমি তোকে বলছি গাড়িটা নিয়ে যা তাহলে জিনিস গুলো তুলেও আনতে পারবি আর একটা কথা যদি ধর আহ কোনো ধর সবজির কোনো কিছু পাস বীজ বা কিছু বা others যাবতীয় কিছু তাহলে সেগুলোও নিয়ে নিস ঠিক আছে। তাহলে আর কোনো ভালো যদি পরিমানে সার থাকে বা ধর কোনো কীটনাশক থাকে যেগুলো ধর তুই কি বলবো প্রয়োগ করলে যাতে কোনো এর ক্ষতি না হয় মাটির বা সবজির তো সেগুলো দেখবি থাকবে উম তো আমি সেগুলোর নাম তোকে পাঠিয়ে দেবো তো সেই জিনিস গুলো যদি ধর পাস তো সেগুলোও নিয়ে চলে আসিস ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমার মানে আমারও কটা সবজি নিয়ে আসবো মানে ওখান থেকে ভাবছিলাম মানে আমারও তো জমি এদিকে সবজির চাষটা বেশি হয় তো আমিও নিয়ে আসবো ভাবছিলাম তো ঠিক আছে তুই যখন তাহলে আমাকে লিখে মানে একটা list করে দিস। তাহলে ওইখান থেকে তাহলে নিয়ে চলে আসবো শুধু ওইগুলোও তাহলে একবারে হয়ে যাবে আমাকে তাহলে তো আর বার বার যেতে হবে না বুঝলি। হ্যাঁ ওটাই ওটাই তাহলে কি বলতো একবারেই সব কিছু কাজ হয়ে যাবে তাহলে গাড়িটাও ধর বেকার যাবে না গাড়িটা তাহলে মানে যাবে তাহলে গাড়িটার ধর মানে যে কারণে ভাড়া করবো সে কারণটা হয়ে যাবে। তো তাহলে সব দিকেই maintain থাকবে না। তো এবার তাহলে আহ দেখতে গেলে ধর মানে কি বলবো এদিকেও কাজ হচ্ছে ওদিকেও কাজ হচ্ছে plus ধর আমাদের extra যে কাজ গুলো হচ্ছে সেগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই একদম ঠিক এবার তাহলে সেই হিসাবেই তাহলে করিস কাজ গুলো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সেই হিসাবেই করে নেবো তুই তাহলে একটু সকাল করেই গাড়িটা তাহলে পাঠিয়ে দিবি ঠিক আছে। হ্যাঁ আমি সকাল সকাল ওদিকে মানে আগের দিনই বলে রেখে দেবো। আগের দিনই ধর টাকা পয়সা দিয়ে আমি সব বলে রেখে দেবো। তুই তুই তাহলে এক কাজ করিস তুই তাহলে আমাদের বাড়ি এইখানে চলে আসিস হ্যাঁ তাহলে এইখান দিয়ে বেরিয়ে যাবো। কারণ ধর গাড়িটা আবার তোদের বাড়িতে ঘুরবে তোদের বাড়ি থেকে ওইদিক এসে আবার ঘুরতে হবে না এদিকে তো যদি এদিকে চলে যাস তাহলে বেশি ভালো হবে না। হ্যাঁ তাহলে, তাহলে আমি চলে যাবো এ থেকে তুই তাহলে বলে রেখে দিবি তাহলে আমার মানে বন্ধুটা আসবে তো এইখান থেকে তাহলে ও আসবে বলছে তাহলে এখান থেকে এসে তাহলে এইখান থেকে তাহলে তোমরা এক সঙ্গে চলে যাবে কিংবা তুই থাকবি ওইখানে তো তুই থাকলে একটু ভালো হবে কেন বলতো তাহলে তুই বলে দিতিস মানে কি কি লাগবে তো ওইখানে আমি তাহলে সব পুরো list বানিয়ে নিতাম নিয়ে যেতাম। হ্যাঁ সে চিন্তা নেই তাহলে আমি থাকবো আহ bus stand এ ঠিক আছে। তুই এসে আমাকে একটা phone করিস তাহলে আমি সেই হিসাব অনুযায়ী ধর তাও তুই একটা আন্দাজ বল যে তুই কখন আসতে পারবি?

ঠিক আছে আমি তোকে আহ ই করি কি বলে আগে ওদিকে কথা বলি আমি কথা বলে তোকে সব জানাচ্ছি ঠিক আছে ভাই। ঠিক আছে

কি করছ তুমি এখন? এই তো একটু রান্না বান্না করবো। বলছি কিনা যে তুমি সেই বলেছিলে না তোমার সেই কতগুলো সেই ছোটোবেলা বন্ধু আছে সেই তুমি যখন হ্যাঁ বিদ্যালয়ে পড়তে তখন অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সাথে কত মজা করেছো পুকুরে সাঁতার কাঁটা, আম চুরি খাওয়া

সে ভালো দিন গেছে গো সে ভালো খুব ভালো দিন গেছে সেসব দিন আর এখন নেই, সেই আম বাগান আছে এখন দেখি তো আম বাগান আছে কিন্তু সব আম বাগান নেই। ওরে বাবা সে যা মজা হত না, দারুন মজা হতো। আবার আমরা এই বৈশাখ~ বৈশাখ মাসে একটা ব্রত হয় যেন তো? সেই ব্রত করতাম আমরা সকাল বেলা উঠে মানে এই গরমকালে সকালবেলা টা এতো ভালো লাগতো, খুব ভালো লাগতো আর গ্রামে আমার বাড়ি ছিল গ্রামের দিকে হ্যাঁ তো

বড় অশ্বত্থ গাছ ছিল হ্যাঁ অশ্বত্থ গেছে তাহলে আমরা তিন চার জন বন্ধু মিলে সকালবেলায় যেতাম সেই পাতা কুড়োতে হত অশ্বত্থ গাছ ওটা কি এখন আর ব্রতটার নাম মনে নেই কিন্তু ওই অশ্বত্থ পাতা নিয়ে

কি কি গরমকালে কি করার জিনিস নাকি? গরম হ্যাঁ হ্যাঁ, ওটা বৈশাখ মাসে করতে হয়। গরম কালে মানে ওটা বৈশাখ মাসে করতে হয়। সমানে সংক্রান্তি থেকে আরম্ভ করতে হয়। রোজ তো ওইটা ছোটবেলায় ছিল কি পাঁচটা পাতা পাঁচটা পাতা কুড়োতে হতো। একটা পাকা পাতা, একটা কাঁচা পাতা, একটা ঝুরঝুরে পাতা, একটা কচু পাতা আর একটা কি রকম পাতার ছিল মানে পাঁচ রকম পাতা কুলে তো আর এমনই ঠাকুরের দয়া ছিল ঠিক পেতামও। ঠিক পেতাম মানে যেই যেই এই আমরা সব কালা কালা এই এই তো ঝুরঝুরে, ঝুরঝুরে পাতা মানে কি বলতো শুকনো পাতাটা ফুটো ফুটো ফুটো ফুটো থাকবে। জালি, জালি বেরিয়ে আসবে। ওইটাকে বলে ঝুরঝুরে পাতা।

মন্টু মন্টু ছেলেদের নাম তা ওর ভালো নাম কপতি। তো মন্টু মন্টু করেই ডাকা হতো। আর ও ছিল সব তো শেফালী, লক্ষ্মী, অনেক বন্ধু ছিল. হ্যাঁ, অনেক বন্ধু, বান্ধব ছিল না, বন্ধু ছিল মানে বান্ধবী ছিল। তখনকার দিনে বান্ধব থাকলে বাবা বাড়ি থেকে বার করে দেবে। বাবা কি নিয়ম কানুন ছিল আমার বাবার। তারপরে ওই পাতা কুড়িয়ে এনে পুকুরের জলে একটা ডুব দিতে হয়। ডুব দিয়ে আর তখন তো আমাদের সকালবেলা চান করতো আর সকালের স্কুল ছিল সব থেকে ভালো কথা, বড় কথা হচ্ছে তখন মানে সকাল হ্যাঁ সকালে মানে বিদ্যালয়ে যেতাম যে বেশ ভালো লাগতো সকালবেলা আমাদের বাড়িতে বেলফুল হতো বেলফুল নিয়ে আবার মাস্টারমশাইকে দিতাম বেল্ট মাস্টারমশাইদের অপমানের মাস্টারমশাই আহ কোন মানে ছাত্রছাত্রীকে বেশ দেখবে একটু ভালো করে পাঠাতো নাকাবে তখন অন্যরকম ব্যাপার ছিল হ্যাঁ তো হ্যাঁ তারপরে আগে বটুর কথাটা বলি তারপরে ওই পুকুরে ডুব দিয়ে মানে আর যখন গরমকালে যখন ওই বিদ্যালয়ে যেতাম মানে সকালবেলা যখন বিদ্যালয় চালু হতো তখন ওই গরমকালে আমাদের সকালে হতো আর অন্য সময় ওই এগারোটা থেকে। বেলা এগারোটা থেকে চালু হত কিন্তু এই গরমকালটা সকালবেলা হত। তো ওই সময়টা খুব ভা, খুব মজা হতো খুব মজা। তারপরে ওই গিয়ে ওই জন্য আরো ভোরবেলা উঠে ওই অশথ পাতা কুড়িয়ে আর পুকুর ছিল আমরা বলতাম সান পুকুর। তার মানে ঘাটে নামার সিঁড়ি ছিল আর কি। সেইখানে নেবে পুকুরের জলে একটা মাথা টা মাথায় মানে ডুব ডুব বলে আর কি ডুব দিয়ে মাথায় অশুদ্ধতা গুলো নিয়ে তিনবার মন্ত্র বলে মন্ত্রটা আমি ভুলে গেছি আর মনে নেই। আর হ্যাঁ অনেক দিনের কথা হ্যাঁ সে সব ব্রত এখন নেই সেই ব্রত টোতো করে চান টান করে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে বই পত্র নিয়ে ছুটতাম বিদ্যালয়ে। হ্যাঁ তারপরে গিয়ে এসে যা পড়াশোনা এগারোটায় ছুটি হয়ে যেত। মা যা করে দিত, মা তো আমরা তো ভাই বোন ছিলুম অনেকগুলো। দাদা, ভাই, তিনটে বোন, হ্যাঁ, সবসময় ধরো কোনদিন মুড়ি, আলুর তরকারি, এবার রুটি করতে পারলে রুটি করে দিতো। তখন তোর টিফিন দেবার বালাই ছিল না এগারোটার সময় চলে আসবো আর কি টিফিন দেবে সকাল বেলা খেয়েছি তাই এই সেই আবার আমাদের কি ব্যাপার ছিল আমরা যখন পাঠশালায় বিদ্যালয়ে যেতাম মানে আমাদের বাড়ি থেকে অনেকে আমরা তো গাড়ি ফাড়ি করে যেতাম না হেঁটে হেঁটেই যেতাম। অনেকটা যেতেও হতো। অনেকটা আহ দূরত্ব ছিল তো। তাও কি হেঁটে যেতে?

দূরত্ব ছিল তা নয়। এই তিনটে চারটে পাড়া বাদ দিয়ে আমাদের বিদ্যালয়টা ছিল। তো তখন তখন তো এখন যেমন দেখি যে ও উন্নত হয়েছে অনেক সব ঘর হয়েছে শ্রেণী অনেক হয়েছে তখন তো অত ছিল না। তোমার কতগুলো ঘর ছিল তোমার বিদ্যালয়ে?

আরো বেড়েছে। তখনকার দিনে ওই

তখন আমরা টিনের চাল, টালির চাল এরকম ছিল। হ্যাঁ এবার তো আমরা কি করতাম এই যখন বেলায় তখন ব্রত করি মানে বিদ্যালয় থেকে এসে আবার ছুটি থাকতো বাড়িতে তখন মজা হতো এইবারে যখন বেলায় বিদ্যালয় ছিল তখন আমরা কি করতাম তখন তো ওই দশটায় বেরোতাম খেয়েদেয়ে ওই যেরকম যা হত খেয়ে দেয়ে আর আমরা কিন্তু ওই আহ ইয়ে নিয়ে যেতাম না দুপুরবেলা কোন খাবার নিয়ে যেতাম না। আমরা কি করতাম এই মেজাম আমরা ছুটে ছুটে বাড়িতে খেতে আসতাম তো। তখন আহ মানে ইয়ে ছিল না তো, তখন ওই হেঁটে হেঁটে তখন তো ছেলেমানুষ তখন ধরো না ওই থাকতো না। হ্যাঁ ওই তখন ধরো চার ক্লাস পাঁচ ক্লাসে পড়ছি তখন ধরো আস্তু ছুটে ছুটে এসে মা রান্না করে রাখাতো, আমার বাড়িতে মা ছিল, পিসি ছিল, আমার বড় মা ছিল হ্যাঁ সবাই মিলে ছিল তখন রান্না করতো। তো তখন এসে ছুটে ছুটে এসে ভাতটাত খেয়ে আবার ছুটে ছুটে যেতাম কোনোদিন হয়তো আহ মাস্টারমশাই আহ মানে শ্রেণীতে ঢুকে পড়েছে আবার এইতো কোনোদিন হ্যাঁ বকা দিত তখন তো এত কিছু ইয়ে ছিল না। হয়তো দাঁড় করিয়ে রেখে দিল। এই এখন পাঁচ পাঁচ উম মিনিট দাঁড়াও এরকম বলতো হয়তো। আর ঢুকেই নিত এরকম হতো। তো এই সব খুব মজা করেছি, খুব মজা করেছি। আর আমি যা ছোটবেলায় ডান পিঠে ছিলাম আমাদের একটা গাছ ছিল হ্যাঁ, জাম্বুরি গাছ ছিল, জামগুল গাছ, জামরুল গাছ। আমাদের অনেকগুলো গাছ ছিল, বেলগাছে হলো বেলগাছে উঠতে পারতাম না, বেলগাছে ওঠারও দরকার ছিল না কিন্তু জামরুল আছে আমি উঠে পড়তাম কারণ এবার রাস্তা যে খুব বড় ছিল না হ্যাঁ মানে এমন হয়েছে জামরুল গাছে উঠেছি বেশ জাম্বুল খাচ্ছি পেরেক তখন তো বসে বসে গাছের ডালি। তখন কি অতো ভয় ডয় ছিল নাকি তখন তো একদম ছেলেমানুষ হলে যা হয়। হ্যাঁ উঠে পড়তাম আর গাছটা একটু ওঠার মতো ছিল ডালগুলো বেশ পা দিয়ে পা দিয়ে ওঠা যেত। আর তো লুকিয়ে লুকিয়ে চলে যেতাম আহ মা ওরা বকবে বলে লুকিয়ে লুকিয়ে বিকেলের দিকে ধরো ঘুমায় না আমার কোনকালে দুপুরবেলা ঘুম হয় না। আর একটু হয়তো আহ শুনলাম শুয়ে আবার উঠে পড়ে বিকেলবেলা বাগানে গেলাম। হ্যাঁ বাগান বলতে সেই অর্থে আমাদের যে এত বাগান আছে টা না, দুটো একটা গাছ ছিল। জামরুল গাছ ছিল, বেল গাছ ছিল হ্যাঁ, তারপর আর একটু দূরে দুটো আমগাছ ছিল। দুটো না চারটে আমগাছ ছিল। সেটা আর একটু দূরে যেতে হয় সেটা বারির কাছে ছিল না। আরে জাম্বুল গাছটা ছিল আমাদের বাড়ির পেছনে। চোখ দিয়ে জামরুল পেরে খেতাম কেয়ার সময় আর একবার কি হয়েছে আমাদের ছোটবেলায় একটা পিয়ারা গাছ ছিল সেটা আমাদের না আমার পাশের বাড়ি হ্যাঁ, সেটা ছিল বর্ষাকাল। আর দেখবে বর্ষাকালেই তো পিয়ারা হয় আর এর আগেই হয় গাছ ভরে ভরে পেয়ারা হয়। আর গাছটা এতো পেয়ারা হতো মানে আর যে ভদ্র মহিলাদের গাছ উনি তো পিয়ারা কাউকে দেবেন না। ওরে বাবারে খুব রাগী, খুব রাগী। কাওকে পিয়ারাটা দেবে না। আর অত পেয়ারা পাখিতে খেয়ে ফেলে দিচ্ছে তবু কাউকে দুটো দেবে না। আমি তো ওরকম মেয়ে আমি পেছন দিয়ে পেছন দিয়ে গিয়ে ওরা গাছে উঠে পড়ি গাছে উঠে তারপরে আর ওই আমরা, আমরা না তখন ওই বড়মা, জ্যাঠাই এরকম বলতাম হ্যাঁ। ওটা তো নিজের নিজের আর পাশের বাড়ি। ও বড় তো, ভদ্র মহিলাকে আমরা জ্যাঠাই বলতাম, জ্যাঠাই। ঠিকআছে, জেঠিমা না জেঠিমা বলা উচিত জেঠিমা না তখন জেঠাই বলতাম ঠিক আছে তো জেঠিমা বলতো তখন আমরা বলতাম জ্যাঠাই। তো জ্যাঠাই জ্যাঠা~ জ্যাঠা আর জ্যাঠাই। জ্যাঠা বলতাম অনার স্বামীকে হ্যাঁ জেঠিমা বা জ্যাঠায়মা ও বলতাম না জ্যাঠাই বলতাম। তারপরে উনি একটু রাগী বেশি ছিলেন হ্যা অন্য অন্য কেউ বলতো না কিছু আমি গাছে উঠেছি এইবার সকালবেলা, এটা ছিল সকালবেলা। আমি জানি কেউ উঠবে না এখন যাই উঠেছি। এবার অনেক পিয়ার বেশ একটু উঁচু ডালি ছিল আরে ও বলছি না গাছগুলো বলছে একটু ওঠা মতো ছিল তাই উঠতে পেরেছি দোষী হলেও ভয়ে তো ছিল। তারপরে গিয়ে এইবারে আহা আর বর্ষাকালে তোমার পিয়ারা গাছ তো আর সব গাছেই তো পাতা ফাতা একটু বেশি হয় বেশ সবুজে সবুজ হয়ে যায় সব জল ফল বেশ একটু আড়াল আড়াল ছিল যাতে না দেখতে পায় আমি সেই হিসেবে একটা পিয়ারা পেরেছি আর জ্যাঠাই দেখতে পেয়েছে হ্যাঁ। গাছে গাছে ওটা কে বলতো গাছেতে উঠেছে নাকি? এবার আমিও চুপটি করে গাছ না একদম হ্যাঁ একদম শোয়ার মতন শুয়ে পড়েছি উপুর হয়ে তো গাছে মানে এরকম হেঁটে হেঁটে গাছে উঠেছি তো আর ডালটা বেশ মোটা ছিল। আমি দুটো ডাল ধরে না একদম শুয়ে পড়েছি গাছের ওপরে। এবার যাতে না দেখতে পাই, হ্যাঁ যাতে না দেখতে পাই কিন্তু দেখতে পেয়ে গেছেন উনি তারপরে যদি এই মদন ওর নাতি ছিল বাড়িতে ওনার। ওর নাতি এই মদন দেখতো গাছে কি উঠেছে? মনে হচ্ছে সরোযিনি হ্যাঁ বলছে দেখ তো মনে হচ্ছে সরোযিনি গাছে উঠেছে। তারপরে যেই আসছে আর মদন ছেলেটা অত খারাপ ছিল না। আমি জানি ও কিছু বলবে না। হ্যাঁ কিন্তু মদন ছিল মেয়ের ছেলে নাতি। মামার বাড়িতে মানুষ হয়েছে আর কি। হ্যাঁ তো মামা বাড়িতে থাকতো ছেলেটা মামার বাড়িতে থাকতো। হুম মামার বাড়িতেই মানুষ হয়েছে। তারপরে দিদিমা বলছে কিনা যে দিদিমা বলেছে যে কালে তো যেতেই হবে সেই হিসেবে তারপরে আবার ডাকতে দেই আমিও গাছ থেকে নেমে তরতর তরতর করে দে দৌড়।

কি করছি তোমার মেয়ে হেনা তেনা এই সব লাগলো। আমি তখন ছুটে চলে এসেছি। এবার কত বলবে বল? হ্যাঁ ছোটবেলাটা আর তারপরে থাকতে হবে মজার কথা ছিল যখন ওই আহ বেলাতে আর কি বিদ্যালয়ে যেতাম তখন তো সকালটা দশটা দশটার আগে যে এত করা পড়ে যেতাম ক্লাসে এবার থাকতো সব পড়া গুলো শেষ করে হ্যাঁ, তো আমরা পেতাম তখন তো পুকুরে চান ছিল। তখন তো আর তোমার কল এরম যে এই সময়ে সময়ে জল আসে সেরম তো ছিল না মানে কল ছিল ওই টেপা কল আর কি জল টিপে আর কি বার করতে হতো সেরকম হ্যাঁ হ্যাঁ চাপা কল। সেরকম কল ছিল আর পুকুর ছিল তখন তো পুকুরেই সব। পুকুরেই সব তো পুকুরে চান করতে যেতাম।

হ্যাঁ ওটা তো গরম কালে তো খুবই ভালো। আর গরমকালে ভালো আর সেইখানে আমরা যেতাম। আর সেখানে ও স্নানঘাট সব পুকুরে পুকুরে তখন খুব ব্যবস্থাও ছিল কি লোকেরা তো কুকুরেই বেশি কাজ করতো বাসন মাজা, স্নান করা, কাপড় কাচা সবই তো পুকুরে হত। এখন যেমন সব পুকুর নেই, কলে হচ্ছে. তখন সব